এখানে একটা সাদা পোশাক পড়া মানুষ দেখা যাচ্ছে। যিনি একটা অটো রিকশা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং অটো রিকশার মধ্যে তার হাতলটা রাখা আছে আর আরেকটা হাত তার পকেট -এ রাখা--

এটা দেখে মনে হচ্ছে এটা গঙ্গা। দূরে একটা সেতু চলে গেছে বোধ হয় সেটা হাওড়া ব্রীজ | এবং কিছু লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। দূরে কিছু বাড়ি দেখা যাচ্ছে।

এটা একটা জিম সেন্টার মনে হচ্ছে। এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে জিম করবে বলে। এখানে অনেকরকম জিম -এর সরঞ্জামও রয়েছে।

এটি একটা ভারত পেট্রোলিয়াম -এর পেট্রোল বোঝাই করা ট্রাঙ্ক মনে হচ্ছে। একটা মানুষ সেখানে বসে আছে এবং ট্রাঙ্ক -টা বোধ হয় সম্ভবত সার্ভিসিং -এস --

এটা দেখে মনে হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গের নিকো পার্ক বা কোনো ওয়াটার পার্ক । এখানে একটা লম্বা নারকেল গাছ দেখা যাচ্ছে। এখানে কিছু রাইড রয়েছে। আকাশটা ভীষণ পরিষ্কার এবং উজ্জ্বল।

এটা কোনো চিড়িয়াখানা মনে হচ্ছে। এখানে দুটো হাতি রয়েছে কিছু গাছপালা রয়েছে দূরে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে এবং কিছু ঘাস দেখা যাচ্ছে।

একটা ইয়েলো কালার -এর জামা পড়া একটা বাচ্চা একটা মহিলা দুটো বাচ্চা মেয়ে একটা পুরুষ সবাই এখানে উপভোগ করছে এই প্রকৃতির সৌন্দর্যকে।

এটা দেখে মনে হচ্ছে এটা কোনো চিড়িয়াখানা। এখানে একটা বাঘ রয়েছে কিছু গাছপালা--

এখানে একটা ফ্ল্যাট আকাশি কালার -এর দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটা বড়োই শুনশান। দূরে একটা লোক দেখা যাচ্ছে। একটা স্কুটার দুটো বাইক গাছপালাও রয়েছে। মাথার ওপর দিয়ে তার গেছে।

লাল কার্পেট পাতা। লাইট -এর বড়োই সরঞ্জাম। আকাশটা খুব পরিষ্কার। আশেপাশে তেমনভাবে দেখা না যাওয়ায় শুধু বিয়েবাড়িটাই দেখা যাচ্ছে।